দোকানটির বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে এবং অনেক প্রোডাক্ট দিয়ে দোকানের বাইরে খুব সুন্দর করে সাজানো হয়েছে।

এই দৃশ্যটিতে আমি দেখতে পাই যে এটি একটি রাস্তা এবং রাস্তার উপর দিয়ে একটি ব্রিজ চলে গেছে এবং ওদিকে পোস্টার দিয়ে একটি গেট ও আছে।